আপনি বসবেন আর আপনি যা খেতে চাইছেন ওখানে আপনাকে এসে ওরা আহ মানে একদম beach এ দিয়ে যাবে। মানে আপনি beach টা enjoy করতে করতে আপনি খেতে পারেন। তো ওখানে সবরকমের খাবার পাওয়া যায়। rice cum sea food. থেকে নিয়ে রুটি তরকারি থেকে নিয়ে drinks থেকে নিয়ে সবকিছু আপনার কাছে হাতের কাছে available. Corrcet correct তো আহ গোয়ার beach টা মানে গোয়ার আপনি কি north গোয়া south গোয়াতেও গেছিলেন? হ্যাঁ আমরা south গোয়াতেও গেছি। south গোয়াতে খুব বিখ্যাত beach আছে পালোলেম beach. মানে সেখানে basically সব foreigner রা যারা আসে, তারা basically ওখানেই থাকে। সেই পালোলেম beach এ গিয়ে। তো ওখানকার আহ system অনেক ভালো। আর গোয়াতে গিয়ে আমরা ওই পালোলেম beach টায় হ্যাঁ তো south গোয়াতে আরও অনেকগুলো beach আছে যেখানে আমরাও ঘুরেছিলাম। ঘুরে টুরে আমরা ওখানেই খাওয়া দাওয়া করে সেইদিনকে ফিরেছিলাম। খাওয়াদাওয়াতে আমরা generally গোয়াতে গিয়ে খুব test টা খুব বেশি explore করেছিলাম। কারণ ওখানে ওটাই বেশি famous. আমি actually আমার এক বন্ধু কে চিনি আহ যে আরকি ওই আপনার মতোই কি আরকি, সে গোয়াতে গেছিলো আরকি।

তো list বের করে, সেখানে পর পর আহ মানে প্রথম দিন কে ও যেটা করেছিল ও start করেছিল north গোয়ার একদম extreme last beach থেকে। মানে যেটা Cover করা যায় আরকি একদিনে সেইরকম একটা beach থেকে start করেছিল। তো করে ও পর পর আহ beach গুলোকে cover করেছিল। একদিন north গোয়াটাকে পুরো cover করেছিল।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 তো ও আমাকে বলেছিলো যে ডোনা পাওলা টা নাকি খুবই সুন্দর জায়গা। হ্যাঁ সেটা আমরাও করেছিলাম সেটাই আপনাকে আমি বললাম। যে আমরা একদিন north ঘুরেছিলাম একদিন south এ ছিলাম। আর ডোনা পাওলা টা basically আমরা দুবার গেছি।

একদিন যেদিনকে আমরা explore করছিলাম সেদিনকে আমরা গেছিলাম। তো ওইখানে গিয়ে জায়গাটা এতটাই ভালো লেগেছিলো যে, যেদিনকে আমরা south গোয়া গেছিলাম সেখান থেকে ফেরার পথে আহ south গোয়া না হয়তো আরেকদিন ছিল যেদিনকে আমরা ঘুরছিলাম আমাদের মনে হলো যে, একটু time আছে, তো late আবার এতে ডোনা পাওলা তেই যাওয়া যাক।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 খুব আচ্ছা আচ্ছা beautiful resort আছে। ডোনা পাওলাটা নিয়ে আমি শুনেছি যে ওখানে অনেককিছু cinema র shooting ও হয়েছে। বোধহয় সিংঘাম হম হম আহ cinema র shooting হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হয়েছে শুনেছি। সিংঘাম এর shooting হয়েছে। আপনি ওখানে গেলে আপনি খুব অজয় দেবগান এর poster ও দেখতে পারবেন।

Hello হ্যাঁ শুনতে পারছেন? hello hello হ্যাঁ line এ আছেন আপনি? হ্যাঁ আছি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন মাঝে আপনার কথা কেটে যাচ্ছিলো। বলুন, হ্যাঁ বলছি যে ওখানে আপনি অনেক posters আহ দেখতে পারবেন উম অজয় দেবগানের। যেহেতু ওখানে সিংঘাম এর shooting হয়েছিল, তো আপনি ওইখানে line দিয়ে অজয় দেবগানের posters দেখতে পারবেন।

যেখানে দাঁড়িয়ে আপনি পুরো সমুদ্রের view টা নিতে পারবেন। আর উম সমুদ্রের যে একটা খুব যখন rough থাকে সমুদ্র তখন জলটা কতটা hight অব্ধি উঠতে পারে?

আমি একটা জিনিস যেটা শুনেছি আরকি, আমি কোনো দিন গোয়া যাইনি। তো আমি generally যেটা শুনেছি যে, south গোয়া আর north গোয়ার ভেতরে দুটো মানে distinct difference আছে। তো লোকে যেটা বলে সেটা হচ্ছে যে, north গোয়াটা অনেক বেশি crowded হম মানে সবাই যেহেতু আহ north গোয়াটাকে target করে। হম তো যেমন এই বাগা বা কালাঙ্গুর হ্যাঁ এইগুলোতে আহ crowd টা বেশি এইগুলোতে হোটেলটা বেশি। কারণ সবাই ওইগুলোকে target করে। তো in comparison to that আহ south গোয়াটা অনেক বেশি crowd কম। হম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 তো আপনার কি মনে হয়েছে যে এরকম হ্যাঁ আপনি এই এই কথা টা ঠিক যে হ্যাঁ আপনি যদি party life enjoy করেন মানে আপনার যদি party থাকেন তাহলে আপনারা north গোয়াতে গিয়ে থাকতে পারেন। because ওখানে প্রচন্ড ওরকম Clubs আছে আহ বা night parties এর জন্য এই করা আছে, যেটা লোকজন prefer করে। তারাও ওখানে যেতে পারে ওখানে অনেক ভালো ওই beach এর মধ্যে খুব সুন্দর beach stall আছে। যেখানে আহ পুরো party চলতে থাকে। তো এইগুলোর জন্য ওটা খুব crowded

গোয়াটা আর south গোয়াটা যারা একটু নিরিবিলি পছন্দ করে, একটু শান্ত পরিবেশ পছন্দ করে, তাদের জন্য south গোয়াটা অনেক ভালো। আপনি দেখবেন আচ্ছা যদি গোয়াতে যান, কোনোদিনও আপনি দেখবেন যে, foreigners দেরকে আপনি south গোয়া তে বেশি দেখতে পারবেন। north গোয়াতে আপনি সেই crowd টা পাবেন না। হ্যাঁ মানে এইটা আমি অনেকের কাছ থেকেই শুনেছি, infact সেই জন্যই আরকি আহ অনেকে south গোয়াটাকেই বেশি prefer করে। হম মানে যেহেতু crowd টা কম হম তো সেই জন্য অনেকেই আহ south গোয়াটাকে prefer করে আহ বেশি। সেই জিনিসটা আমি শুনেছি। হম তো তো এটা অবশ্য personal choice আরকি, হম হম অনেকে গোয়াতে গিয়ে party life হম মানে puff পছন্দ করে। তো সেগুলো পছন্দ করে। আবার আহ অনেকে পছন্দ করে যে না আমি scenic beauty টাকে হম বেশি prefer করবো। তো সেটা depend করছে আরকি। হম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

Correct ওই জিনিসটা মানে beach ছাড়া সত্যি আরকিছু আহ গোয়াতে করার নেই। তবে আহ south গোয়ার রাস্তাটায় শুনেছি, একটু আহ hill hill type এর রয়েছে। হ্যাঁ আমি সেটাই বলেছিলাম আপনাকে। একটু আগের discussion এ যে ওখানে expert driving চাই because রাস্তাগুলো অনেকটা পাহাড়ের মতন। মানে সামনে হম হম দিয়ে গাড়ি আসছে দেখতে পাচ্ছেন না বা turning গুলো খুব বেশি। এই তো আপনাকে আহ মানে Driving expert থাকতে হবে north to south এ যদি আপনি নিজে গাড়ি drive করে যাচ্ছেন। সেটাই সেটাই driver থাকলে তো সেই জিনিস কোনো অসুবিধা নেই। আবার driver থেকে মানে আপনি যদি নিজে drive করেন আপনার সেই liberty টা থাকে। মানে আপনি যেখানে চাইলেন যেতে পারলেন দরকার পড়লে কোনো জায়গায়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 আহ একটা জায়গায় গিয়ে আমরা দেখলাম যে beach টা দিয়ে আমাদেরকে একটা ভেতরের রাস্তা দেখিয়েছে। মানে এমন ভেতরের রাস্তা হম রাস্তা খুবই muddy ছিল। মানে একদমই মানে হয়তো গাড়ি ঢুকেই যাব চাকা তো সেখানটা আমরা avoid করে হম দিলাম কেন অনেক রাতটাও আহ মানে অনেক রাত্রিও হয়ে গেছিলো আর অনেকটা বৃষ্টিও পড়ছিলো। তো আমরা তখন হম decide করলাম যে না আমরা যাবো না। তারপরে আমাদের যেরকম ডোনা পাওলা তে আহ ইচ্ছা করলো আমরা দুবার করে গেলাম। তো সেই সব জিনিসগুলো নিজের গাড়ি থাকলে অনেক easily করা যায়। হ্যাঁ মানে আর আরেকটা হচ্ছে expense এরও ব্যাপার করে। মানে আপনি যদি নিজের গাড়ি থাকে আপনার সেই expense টাও অনেকটা কমে যায় আরকি। হম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 একদম তাই না? তো সেই সেই জিনিসগুলো আছে। তো যাইহোক তা তো south গোয়াতে আচ্ছা এবারে আসি যেটা আহ জিনিস যে food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

আপনাকে ওখানে ওখানকার speciality try করতে হবে। আর ওখানে ওখানকার fish ওখানকার sea food মানে ঐসমস্ত জিনিসগুলো প্রচন্ড ভালো ওখানে। আর ওখানকার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে flesh আপনি ওখানে বিভিন্ন type of flesh পাবেন। আহ যারা আহ মানে beef বা আহ এই জাতীয় জিনিস খান তারাও আহ ওখানে ভালো ধরণের flesh পাবে বা fresh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

Beer এইগুলোই হচ্ছে হ্যাঁ বেশি আহ চলে মানে drink বা ইয়েতে। তবে goan আহ food টাও একটা খুব special জিনিস আছে। হ্যাঁ goan food goan একটা curry হয় ওদের

তো ও~ ওটাতে আমরা ওই fish টা তে আমরা basically আহ ওই curry টা try করেছিলাম। rice দিয়ে try করেছিলাম afternoon lunch এ তো বেশ ভালোই ছিল। হ্যাঁ ওইখানেই গোয়াতে অনেক রকমের ওদের local কিছু fish আছে। আহ তো সেখানে king fish বলে হম একটা fish আছে। সেইগুলো আহ সেইগুলো মানে খুব চলে আরকি। হ্যাঁ তাই না? হ্যাঁ তো সেই জিনিসগুলো আহ গোয়াতে it is all about food আর ঘোরা। মানে গোয়া হচ্ছে আপনার complete আপনি বলতে পারেন a package of vacation.

কারণ আহ ওদের কাছে আমাদের কাছে যেরকম দিঘা মন্দারমণি ওদের কাছে সেরকম গোয়া।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 মানে এই জিনিসটা দেখেছি কলকাতার লোকের কাছে যেমন দিঘা মন্দারমণি এইগুলো খুব accessible. গোয়ার লোকের আহ বোম্বে মানে মুম্বাইয়ের লোকের কাছে হচ্ছে বোম্বে খুব accessible.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

তবে গোয়াতে একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে আপনি যদি motorsports গুলো বা water basically motorsports বলাটা ভুল। মানে watersports গুলো সেগুলো যদি আপনি যদি rainy season এ যান আহ সেগুলো একেবারেই আহ উপভোগ করতে পারবেন হ্যাঁ না বা সেগুলো থাকে হ্যাঁ না। ওগুলো থাকে না, তারপরে beach গুলো থাকে না। ওখানে নাকি আহ এমনি যখন season থাকে তখন নাকি beach এর ধারে অনেক করা হয়। যেখানে লোকজন গিয়ে থাকতে পারে। মানে আপনারা যদি couple যাচ্ছেন আপনি গিয়ে ওখানে ওই থেকেই সমুদ্রটা পুরো enjoy করতে পারেন।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 সেটাই বর্ষাকালে আহ মানে সেই জিনিসগুলো শুধু বর্ষা মানে বর্ষাকালে থাকে না। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা লোকে বলে যে আমার কিছু বন্ধুবান্ধব তারা গোয়ার basically localize তো মানে গোয়াতেই তারা তারা কখনোই বলেনা যে post মার্চ বা মার্চের second week এর পরে হ্যাঁ আহ কোনোদিন গোয়া যাও মানে গরমকালটায় নাকি tremendous গরম হয় গোয়াতে। হম তো তখন আরকি যেহেতু মানে basically সেখানে unbearable থাকে। হম হম তাই জন্য ওরা বলে যে, বর্ষাকাল হলে বর্ষাকালে এই feedback টা আমি পেয়েছি যে, বর্ষাকালে south গোয়ার greenery টা অনেকটা বেড়ে যায়। হম হম যেটা অন্য সময় থাকে না আরকি। তবে আহ কিন্তু আমার ওই বন্ধুরা এটা বলে যে, christmas time এ আবার গোয়া avoid করতে। হ্যাঁ expenses কারণ হচ্ছে very expensive. হ্যাঁ আর ওই সময় কি আহ ঠিকঠাক ভাবে জায়গাও থাকেনা। হ্যাঁ কারণ আহ পুরো foreigner বলুন বা আহ tourist বলুন, মানে maximum সময় ওই vacation টা সবাই গোয়াতে যেতে চায়। কারণ গোয়ার ওখানেতে চার্চ আছে যেখানেতে সেন্ট যেনার body টাকে ওই সময় twenty fifth of ডিসেম্বরে বের করা হয়। তো উনি ওনার body টা intact as it is আছে। আজকে এত বছর পরেও তো সেই টা দেখার জন্য লোকে অনেক দূর দূর আসে। because ওটা একটা অনেকই মানে বলতে পারেন ওটা একটা আহ মানে বিখ্যাত জিনিস in গোয়া। তো তারপরে ফেব্রুয়ারী মাসে একটা আহ fair হয় গোয়াতে। তো সেইটাও অনেকে attain করতে যায়। তো

Basically ডিসেম্বর থেকে নিয়ে ফেব্রুয়ারির সময় প্রচন্ড ভিড় থাকে গোয়াতে। and প্রচন্ড ভাবে মানে expensive হয়ে যায় গোয়া। তো যদি আমরা গেছিলাম আমাদের একটা planning ছিল সেইজন্য আমরা ওই rainy season টা তে গেছিলাম। তো আমাদের অসুবিধে কিছুই হয়নি because আমরা সেরকম বৃষ্টি পাইনি। কিন্তু হ্যাঁ কিছু কিছু জিনিস যেটা বললাম ওইযে গুলো আপনি পাবেন না বা watersports গুলো আপনি পাবেন না। সেগুলো একটা আপনি পান না but ঘুরেছি আমরা খুবই ভালো during rainy season এও। হ্যাঁ মানে সেই জিনিসটা মানে গোয়াতে লোকে সেইটাই আরকি মানে ঘোরাটাই হচ্ছে সবচেয়ে বড় important জিনিস। হ্যাঁ আর যারা যারা মানে খুব পাশে থাকে তারা তো মোটামুটি সব season ই গোয়াতে enjoy করে নিতে পারে।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 Hello

নমস্কার হ্যাঁ আপনি কে আপনি কোথা থেকে বলছেন?

ও আচ্ছা আচ্ছা কোথায় এটা?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

আপনি কোথার থেকে বলছেন? আমি moharasto থেকে বলছি Mumbai maharashtra Mumbai বাহ! ভালো জায়গা খুব সুন্দর জায়গা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

না ওখানে হবে

হ্যাঁ সময়ে খালি একটু মৌসম change হয়, পরিবর্তন হয় তারপর আর কোনও ব্যাপার না সেই গরম ঠাণ্ডা গরম ঠাণ্ডা সমুদ্র সমদ্র এলাকাবর্তি জায়গা তো ওই জন্যই

কাছে সমুদ্র নাতিশীতোষ্ণ area

আমাদের এখানে সমুদ্র একটু দূরে আচ্ছা আমাদের এখানে damodar নদী আছে সামনে আমাদের ওপর দিয়ে বয়ে গেছে তাকে barrage করে বাধ দিয়ে আটকে রাখা হয়েছে আচ্ছা আচ্ছা এই জল চাষের ক্ষেত্রে লাগে ব্যবহারও হয়

আচ্ছা হ্যাঁ চাষের ক্ষেত্রে এখন এখন তো শীতকালের time এখন তো খুব ভালো ভালো একদম তাজা তাজা সবজি পাওয়া যায়

প্রচুর পরিমাণে সবজি আলু পেঁয়াজটা হয়তো অতটা হয়না কিন্তু পেঁয়াজের চাহিদা থাকলেও বাইরে থেকে আসে কিন্তু মিটে যায়

যায় এখানে পেঁয়াজের চাহিদা মিটে যায় মোটামুটি দামের সেরকম কিছু পরিবর্তন হয়না ঐ একটু উচু নীচু হয় কিন্তু ভালোই থাকে ঠিকই আছে fresh জিনিস পত্র প্রথম কথক বলছে আচ্ছা খুব দূর থেকে আসেনা চাষিরা সব কাছাকাছিই থাকে আগে এটা গ্রামই ছিল তারপরে এখানে একটি steel plant তৈরি করে এবং বিধান চন্দ্র রায়

তারপরে তাকে ঘিরে এই আমাদের township তাকে ঘিরেই এই কারখানা এই সরকার আচ্ছা তাহলে Durgapur এ চাষ চাষাবাস হয় প্রচুর পরিমাণে চাষ হয় এখানে মানে আশপাশের গ্রামগুলো প্রচুর পরিমাণে চাষ করে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

এবং এ জমিতে বারো মাসের বারোমাসই চাষ করা যায় এত সুন্দর জমি এবং জলের অভাব হুম এবং জলের কিন্তু কোনও অভাব নেই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

জানিনা আপনাদের ওখানে চাষ কি রকম হয় হয়ত সেখান থেকে গ্রামের দুরত্ব অনেক দূর হ্যাঁ যানবাহনে প্রচুর পয়সা চলে যায় যারা নিয়ে আসে চাষবাস করে ওখানে দাম নিশ্চয়ই বেশি হওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ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 এসবের জন্যে খুব উপকারি খুব ভালো মাটি খুব ভালো ফলন দেয় ওগুলো সবজি সবজি চাষ করতে গেলে তাকে মাটি পরিবর্তন করতে হবে বা কালো মাটিতে যে সবজিগুলো ভালো হয় কালো মাটিতে যে সবজিগুলো ভালো হয় সেগুলো ওখানে হয় আর আমাদের এখানে তো এঁটেল মাটি দো আঁশ মাটি বালি মাটি সবগুলোই পাওয়া যায় যার ফলে প্রত্যেকটা মাটিতে প্রত্যেক রকমের চাষটা হয়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

তারপরে বেগুন হল তারপরে ওদের একটা সবজি থাকে সেটা হল গাওয়ার তারপরে আহ মাটকি এসব জিনিস ওখানের লোকরা বারো মাস খায় তারপরে মেথিশাঁক মেথিশাঁক আপনি যেকোনো time যাবেন আপনি মেথিশাঁক পাবেনই পাবেন তো এইসব জিনিসগুলো ওখানে বেশির ভাগ পাওয়া যায় এইসব জিনিসগুলোর একটু কম দাম

তো মনে হয় যে না এর থেকে ভালো যে আমি মাছ মাংস খেয়ে থাকি না কারণ আছে ওটা তো ব্যবসার জায়গা ওখানে সবজির ব্যবসাটা যে করে সেও ভাবে আমি ব্যবসা করতে করতেছি

এবারে ব্যবসা করতে গেলে তাকে সে চাষের পুরোটা জানবে এবং চাষ করতে কত টাকা তার খরচা হচ্ছে সেটা দেখবে এবার আমি কি মুনাফা পাবো সেটা দেখবে

সুতরাং এখানে দামটা পাবেনা কেও কিন্তু সেরকম কিনবে কজন সবাইকার বাড়িতে যদি ঐটাই চাষবাস হয় ওটা costly জিনিস দামি জিনিস

দামটা পায়না যার জন্য ওরা কি জলের দরে ও বিক্রি করতে হয় তাতে চাষির কষ্ট করে এতদিন ধরে ওটা ফলন ফলিয়ে বাজারে নিয়ে যায় দেখল যে চার আনা আট আনা পাচ্ছি লাভ কি তাতে হ্যাঁ সেটাই আবার cost টা অনেক বেশি হ্যাঁ এবারে সে কি করে আমাদের কি আমরা এটুকু জায়গাটা শহর আশপাশে তো গ্রাম আছে সেখানে থেকে ওরা তৈরি মানে ফসল আহ ফলায় আবার সাইকেল করে নিয়ে আসে কেউ ঐ

হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা আমার শ্বশুরবাড়ি আর আমার বাপের বাড়ি দুটোই West Bengal এ আমার ছাতনায়

এটা কিন্তু মাটিভিত্তিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব জায়গায় একই মাটি নেই যেখানে যেরকম মাটি সেই অনুযায়ী ফসলের সেরকম সাদ হ্যাঁ ওটাই দো আঁশ মাটিটা হচ্ছে সব থেকে দামি মাটি যে মাটিতে যে ফসল ফলবে তার স্বাদ অন্য রকম হবে এঁটেল মাটিতে একরকমের স্বাদ হবে বালি মাটিতে আরেক রকমের স্বাদ হবে সেই জমি

আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা হ্যাঁ Maharashtra তে কয়েকটা জিনিস আমি দেখেছি যেরকম ওখানে আখ আখ আখের খুব বেশি চাষ হয় চিনি ওরা ওটাতে চিনি বানায়

ওটাতো ওখানে সমস্ত চিনির কারখানাগুলো তো Maharashtra এর রয়েছে কেন হবেনা কেনো না কি ওখানে আখটাই হচ্ছে ওখানকার মূল আসল মানে ওটা হচ্ছে production টা যেটা ওটা যে উৎপন্ন হয় আখটা সব থেকে বেশি হয় ওখানে

জোয়ার বাজরা এসব খুব ভালো পরিমাণে হয় প্রচুর পরিমানে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 উম তারপরে মে সবজি বেশি মেথি শাঁকের অনেক চাষ হয় মেথিশাঁক আমি অনেকবার দেখেছি মেথিশাঁক অনেক চাষ হয়

ওটা মানে শীতকালে বেশি হয় মানে শীতকালে এখানে ঐ চাষটা খুব ভালো আর যেহেতু Bombay ফম্বে side মানে Maharashtra Bombay side মানে একটা নাতিশীতোষ্ণ area যেখানে ভোরের দিকে ঠাণ্ডা আবার দুপুরের দিকে বেশ গরম হুম ঐ ঠাণ্ডার সময়টাতে ওরা মেথিশাঁকটা করে ফেলে ভালো হয় এইজন্য বারোমাস ওখানে পাওয়া যাবে ধনেপাতা মেথিশাঁক এগুলো বারোমাস ভালো পাওয়া যাবে কিন্তু দামের কোনও পরিবর্তন হবেনা একই ধরণের দাম